একটি ছবি এই ছবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে এবং যে একটি জামা কাপড়ের দোকানে বিভিন্ন ধরনের জামা কাপড় সালোয়ার সুট রাখা আছে ও সামনেই একটি ম্যানিকুইন বসে আছে।